সামনে একটি পুজো মন্ডলের ছবি দেখা যাচ্ছে । যেখানে সুন্দরভাবে সাজানো রয়েছে লাল কালার -এর কালার -এর রং করে সুন্দরভাবে নকশা করে রয়েছে একটি প্রতিমার ছবি দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে আ --একটি দোকানের ছবি যেখানে লেখা রয়েছে সুফল বাংলা কৃষিজ ও বিপন্ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার নিচে এ কাঁচের দরজা।

একটি দোকানের ছবি যেখানে ট্রাইল টাইল বলে যে জায়গায় আছে এবং জাপান এক জায়গায় আছে।